Salary তো বেশি নিশ্চই না হলে না হলে তো আর ছাড়বে না। হম forty percent upgradation আছে। হ্যাঁ তো স্বাভাবিক। forty percent upgradation নিয়ে তো যে কেউ ছাড়বে।

উম তো এখানে তো কুড়ি হাজারের উপর ছিলনা। আচ্ছা, তো ওখানে ওখানে যদি অতোটা hike দিয়ে থাকে তো হ্যাঁ ভালোই আছে ঠিকই আছে

আচ্ছা তো notice period serve করতে পারেনি তাহলে। না না sir কে বলেনি লজ্জায় কি sir তাড়াতাড়ি ছেড়ে দিন বলেছে তখন অনেক, আহ পুরোনোরা company ছেড়ে যাচ্ছিল তো,

ভয়ে আর লজ্জায় আহ sir কে বলতে পারেনি এবারে অনেক বোকা ঝোকা করেছে আর একজন তো

তো এবারে

এবারে বলছে তো sir খুব খুশিই হয়েছে আহ বলল কি না না যাও বাবা তুমি ভালো চাকরি খুঁজে পাইছো তো যাও, আমাদের যে company টা ছোটো company তো। হম হম হম হম হম হম হম

হম হম সেটাই limited হ্যাঁ হ্যাঁ হ্যাঁ গেছে ভালো হয়েছে একদিক দিয়া। ভালো

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তো আপনার আপনার doggy টার কি খবর? হম সে ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়ছে এত তাড়াতাড়ি

হ্যাঁ তার মনে হয়েছে এবার আমার ঘুমানো দরকার, সে ঘুমিয়ে পড়েছে। যাক ভালো ঘুমিয়ে পড়া ভালো হ্যাঁ দুষ্টুমি করছে, যাক। আহ ইয়ে কি বলে গতকালকে বেশ বেশ মানে মানে কিছু না হলেও আহ ষাঠ সত্তর সত্তর না সত্তর আশি জন লোক এসেছিল

হ্যাঁ মানে? ও আচ্ছা দাদা বলছিল কি কি বলল আজকে গিয়ে? ও তেমন কিছুই নয় অত সময় ছিল না কথা বলার,

তো এমনি টুকিটাকি শনিবার দিন বলেই ছিল কে আহ গতকাল যাবে।

কিন্তু আমরা এতটা estimate করে উঠতে পারিনি। তো last এ দেখলাম যে আমার বাড়ির লোকজনই মোটামুটি সামলে দিল পুরোটা। আহ serve করাটা পুরোটা খাইয়ে দাইয়ে পুরো জিনিসটাই ওরা করে দিল।

তো আমি খুব খুশি হয়েছি সত্যিই খুব খুশি হয়েছি। আমি এতটা expect করিনি। even আমার শ্বশুরমশাই খুব খুশি হয়েছেন। যে আজকে আজকে phone করেছিল,

আমার জেঠুকে phone করেছিল আজকে, তো জেঠুকে phone করে বলছে যে আজকে আপনারা ছিলেন বলেই আমার পুরো মানে আমার খুব ভালো লেগেছে আর পুরো ব্যাপারটা সামলে সামলে গেয়েছে? না হলে যে আমরা হিমশিম খেয়ে যেতাম একেবারে even বাবাকে বলেছে। তো আহ সেই বলেছিলাম না যে সোহেলের দাদার সঙ্গে,

তো গত হ্যাঁ,

হ্যাঁ ও ডাকতে তো হবে। তো গতকাল সোহেলের দাদা এসছিল।

আহ এখানে দেখাশোনা। স্বপরিবারে এসেছিল। ঠিক আছে, ভালো এসেছে যখন তখন আহ দেখাশোনা গিয়ে জিজ্ঞাসা করা হয়েছিল যে, মানে সোহেল জিজ্ঞাসা করসিল কেমন লাগলো? বলল হ্যাঁ family ভালোই সব কিছুই ভালো। তো এবার এবার বলছে february তে গিয়ে মোটামুটি একটা পাকা কথাবার্তা হয়ে যাবে।

তারপরে February র পরে একটা ওই court marriage এর Appeal টা করা হবে। আহ তো তিন মাসের waiting waiting time তো তিন মাসের আছেই। তো তার মধ্যে দেখা যাক কবে date পাওয়া যায় না যায় registry marriage পরের বছর করে নেবে।

এরম এবার ব্যাপারটা হচ্ছে যে আহ ওদের তো ঘরের একটু অসুবিধা আসে মানে ভাড়া বাড়িতে তো বলছে যে,

তো বলছে যে এখানকার ঘরটা যেহেতু কাছাকাছি আর ভালো পাইছে তো এখানে থেকেই আহ বিয়াটা করে নিতে চাইছে। বিয়েটা করে নিয়ে, উম তারপরে বলছে সল্টলেকের ওদিকে move করবা। তো দেখা যাক আহ এখানকার ঘরটা যেটা পাইছে সেটা ভালো ঘর পাইছে বেশ আহ বড়ো সড়ো ঘরটা। আহ বড়োসড়ো মানে two BHK, two BHK একটা bathroom আছে সামনে একটু dining place আছে, ভালোই মানে ঠিকঠাক, হম atleast একটা family থাকার জন্য ঠিকঠাকই আছে তো,

খিদিরপুর হ্যাঁ খিদিরপুরে থাকসে তো বলল এখানে থাকতে থাকতে, তাই আহ বিয়েটা বিয়াটা করে নেবে। এবার খিদিরপুরে খিদিরপুরে থাকছে একদিক দিয়ে সুবিধা হয়েছে খিদিরপুরে এলাকাটা তো খিদিরপুরে তো আমার মামা শশুর বাড়ি। হ্যাঁ তো মামাই পুরোটা দেখা দেখা দেখে টেখে দিয়া ঘর টর দেখে দিয়াছে। তো এবার যেহেতু মামা শ্বশুর বাড়ি তো এবার ব্যাপারটা হচ্ছে তো ওদের তো, Family র সঙ্গে তো সেইরকম যোগাযোগ নাই। উম তো এবারে যদি কোনরকম সুবিধা অসুবিধায় পরে তো ওখানে মামা টামা আছেন। মামা আছে দাদু আছে। তো ওরা atleast help টেল্প করে দিতে পারবে বা যদি কোন অসুবিধা হয়, আমাদের এখান থেকে দৌঁড়ে গিয়ে কেউ না কেউ help atleast করে দিতে পারবে যেহেতু যেহেতু কাছাকাছি থাকছে।

Shoping বপিং তো একসাথেই হবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ মোটামুটি shopping টপিং সবই একই সঙ্গে হবা। এবার তো দেখা যাক date কবে ফেলে ওটাই হচ্ছে একটা ব্যাপার। অর্ধেক shoping হ্যাঁ হ্যাঁ সেটাই, এবার এবার ওরা কবে date টা ফেলে সেটা দেখতে হবে। Date টা কবে? date হিসেবে সেই হিসেবে দেখা যাক কি হয় না হয় আহ আপনারা আহ মানে নিমন্তন্ন তো তোমরা পাবেই,

হম সেসব পরের কথা দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ সেসব পরের কথা দেখা যাবে ওসব দেখা যাবে অত ভেবে এখন লাভ নেই। আমার এক বান্ধবী আছে না,

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরও সাদি আছে।

January তে সাদি আছে।

January সাদি ধানবাদে, আমাকে। কিন্তু তো কাজের এত চাপ,

কাজ ছেড়ে যেতে পারবো না। হ্যাঁ হ্যাঁ তো একটা না আসলে company তে different different একই রকমেরই কাজ কিন্তু সব project ই একটু একটু different হয়না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেটাই, কেউ নেই আমি আমি ছাড়া আর কেউ এই project টাতে কোন এসব ব্যাপারে বেশি জ্ঞান নেই। আর অন্যরা সবাই কি রকম কি করে না সবাই, বড়ো project তো আর একটা তো একটা কাজ একজন একজন করে, আমার আমার company তে কি হয় কি, " তোমার চোদ্দ রকমের কাজ একই জন কে করতে হবে।

তো তাতে আহ সবার সবার জানা থাকেনা হম হম হম হম হম ও অতোটা ও করবে কিনা সন্দেহ আর লোকজনের সাথে যেভাবে একটা gape ও হয়ে যায় না

হম এই এই ভদ্রলোক লোককে আমি চিনি বা ওই ভদ্রলোকটা আমাকে চেনে বা, বা

Gender রা আমাকে চেনে, কথা বল ধর আমার মাথায় যে জিনিসটা থাকলো তো তো সে জিনিসটা জানে না প্রত্যেকদিন একটা কাজ একদিনে থরি হয়,

হ্যাঁ ওই শনিবার রবিবার একটা তো নিশ্চই পরেছে কিন্তু

না রবিবারটা চাইলেই যেতে পারো তুমি রবিবারটা তো যেতে কোন অসুবিধা নাই। কিন্তু অনেকটা দূর পড়সে

হ্যাঁ হ্যাঁ সেটাই, সেটাই ওটা অনেকটা অনেকটা দূর distance টা অনেকটা হ্যাঁ সেটাই হচ্ছে কথা। আহ দেখো যদি হয় তো ভালো উম আহ তুমি কবে বিয়া করবে? তুমি কবে বিয়ে করবে।

করতে একদিন না একদিন তো করতে হবেই

সেই একদিনটা আমার জানা নেই এখন যবে হবে তুমি তো জানতেই পারবে। আমি ছাড়া তোমার বিয়ে হবে না

হ্যাঁ সেটাই সেটাই সেটাই যাই হোক অনেকটা রাত হল আপাতত রাখি আবার পরে কথা হবে।

চলো আহ bye

আস্সালামালাইকুম ওলাইকুম আসসালাম রহমতউল্লাহ কেমন আছো বন্ধু এইতো আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো এইতো আলহামদুলিল্লাহ আছি ভালোই। তারপরে তোমাদের এদিকটার এলাকার অবস্থা কি? রাজনীতিক বা অন্যান্য অবস্থা কি আসলে তোমার সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম এই বিষয় গুলা নিয়ে তো রাজনীতি নিয়ে একটু যদি আলাপ আলোচনা করতাম তাহলে এইজন্য আরকি তোমার সঙ্গে যোগাযোগ আরকি রাজনীতি নিয়ে আলোচনা করতে গেলে বলা যায় যে আমাদের এলাকায় কিছুদিন আগে মানে একটি ইলেকশন হলো যার মধ্যে দেখা গেল যে মানে যারা ভোটার তারা তারাতো ভোট দিবেই কারন আমরাতো জানিই ভোট একটি নাগরিকক্ত অধিকার নাগরিকের অধিকার ভোট দানতো তো না যেটা ভোট দেওয়ার সুষ্ঠ ভোট সেটা মানে কোনভাবে আমি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 এই বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগছে যে আমার নিজের যেখানে আমার মানে যে পার্থীকে আমার পছন্দ হবে তাকে আমি ভোট দেব কিন্তু এই পলিটিক্সে দেখা যাচ্ছে যে তারা নিজে জোর পূর্বকভাবে নিজেদের ভাব~নিজেদের নিজেরে জিতাচ্ছে মানে এর বাংলাদেশ একটি মানে হচ্ছে যে তোমার স্বাধীন দেশ আমরা জানি স্বাধীন দেশ মানুষ স্বাধীনভাবে বাস করে এটি একটি মানে আহ অ্যাঁ অনেক দেখা যায় যে মানে এই রাজনৈতিক বিষয় নিয়ে উম দেখা যায় তোমার বাংলাদেশ বাংলাদেশের এই বিষয়টি মানে অনেক ব্যাপকভাবে গুরুতর ভাবে এটি ছডিয়ে পডছে যে ভোট কেন্দ্রে ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে রাজনৈতিক এই বিষয়টি তোমার কি মনে হয় এটি কি ঠিক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 মৌলিক অধিকার কিন্তু ভোটাধিকার আহ তো তোমার বক্তব্য অনুযায়ী মৌলিক অধিকারটাই কিন্তু তারা ছিনিয়ে নিচ্ছে তারা তাদের মানে একাটা নাগরিকের মৌলিক অধিকার হরন করে নিচ্ছে সে মৌলিক অধিকারটা সুষ্ঠুভাবে মানে এ ~ একটা নাগরিক যে তার অধিকার মানে খাটাবে সেই অধিকারটা খাটাইতে পারছে না তো আসলে এটা আসলে উচিত না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

আহ নির্বাচন করবে তাদের প্রতিনিধি হিসেবে তো এটা এমনি সাধারণত বুঝে থাকি গনতন্ত্র বলতে কিন্তু এই গণতন্ত্রের দিক থেকে বিবেচনা করলে দেখা যাচ্ছে যে এর একটা সাধারন নাগরিক যে ভোট কেন্দ্রে ভোট দিতে যাবে তো দেখা যাচ্ছে যে অনেক সময় ভোট কেন্দ্রে না গিয়ে তার ভোটটি হয়ে যাচ্ছে বা অটোম্যা্টিকেলি দেখা যাচ্ছে যে একটা নাগরিক ভোট দিচ্ছে এক মানে ইয়েতে হম বা ফলাফলের সময় দেখা যাচ্ছে ঐটা এর যারা রাজনীতি করে আধিপত্য বিস্তার করে সেই নাগরিকের অধিকার যে ভোটটি সেটিকে মূল্যায়ন না করে দেখা যাচ্ছে তাদের ইচ্ছামত আরকি সরকার গঠন করে ফেলছে এরকম একটা বিষয় পরিলক্ষিত হয় তো আসলে এ বিষয় গুলো নিয়ে আলোচনা করলে অনেক কথাই বলা যায় তো দেখা যাচ্ছে যে আহ তো তুমি এই বিষয়গুলো নিয়ে কি ভাবতেছ কি মনে করছো এ বিষয় নিয়ে বলার মতো তো এই বিষয় নিয়ে চিন্তা করলে দেখা যায় যে বর্তমান সরকার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 সে দেশের উন্নতি করবে এটা না ভেবে সে চিন্তা করে কিভাবে আরো সামনের পাঁচ বছর মানে নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখা যায় তো এইদিকে যদি সেটা সে না ভেবে দেশের উন্নতির জন্য যদি ভাবতো তাহলে জনগন খুশি হয়ে কিন্তু তাকেই আমরা জানি জনগন যেখানেই চায় তার লাভটা পাবে যেখানে যেই সরকার নির্বাচন করে যে সে জনগনটা উপকৃত হচ্ছে জনগন তাকে বার বার তাকেই নির্বাচিত করবে এখানে তার কোন দরকার নেই যে কোন জোরপূর্বক কোন নাগরিক থেকে তার জোরপূর্বক ভোট নিতে হবে কিংবা কোন নাগরিককে হুমকি দিয়ে তার ভোট কেন্দ্রে আস্তে না দিয়ে সে নিজের ক্ষমতা দখল করে নিজেই নিজের ক্ষমতাকে আবার জেতাচ্ছে এটা কিন্তু তার মানে না করলেও চলবে সে কাজের দিক দিয়ে যদি নিজের ক্ষমতাকে কাজের দিক দিয়ে যদি পরিচিত করতে পারে জনগনের কাছে তার ক্ষমতাকে কাজের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারে তাহলে জনগন তার নিজের ইচ্ছাতে তাকে নির্বাচিত করবে

আমাদের বর্তমান সরকার করছে কি তার নিজের ক্ষমতার অপব্যবহার করে নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখতেছে এইদিকে যেমন আমাদের জীবনের প্রভাব পড়তেছে আমাদের বিভিন্ন দ্রব্যমুল্যের দামের স্ফীতি হচ্ছে বিভিন্ন খাবারের দাম বৃদ্ধি পাচ্ছে এর আমাদের বর্তমান সমাজে মানে চলাই একটি মানে প্রতিযোগিতা মুলকভাবে চলতে হচ্ছে আমরা শান্তিভাবে বাচতে পারছি না তো রাজনৈতিক দিক গুলো দেখতে গেলে দেখা যাচ্ছে এগুলা বিষয় নিয়ে অনেক ব্যাপক প্রভাব ফেলতেছে তো বর্তমানে যে সব খাবার চাহিদা মানুষের মৌলিক অধিকার মানুষের বেছে থাকার যেসব নিত্যপ্রয়োজনীয় যেসব জিনিসপত্রের দামের যে দাম সেটার ক্ষেত্রে মানে একজন সাধারন মানুষের বেঁচে থাকার খুব অনেক সমস্যার মধ্যে পড়তেছে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 হ্যাঁ অবশ্যই আমি এই বিষয়ে তোমাকে অবশ্যই জানাইতে পারবো অবগত করবো আর কি হ্যাঁ তো উম বিষয় হল যে দেখো একটা দেশ কিন্তু পরিচালিত হয় বিভিন্ন সেক্টর বা বিভিন্ন পদের মাধ্যমে আর সে একটা দেশের পরিচালনা ব্যবস্থা করতে গেলে দেখা যাচ্ছে যে এ~ একজন প্রধান থাকে সে সরকার প্রধান বা আমরা আমাদের দেশে রয়েছে যিনি তো দেখা যাচ্ছে যে সরকার প্রধান থেকে শুরু করে সকলের মধ্যেই এখন দুর্নীতি বিরাজ করছে এই দুর্নীতির কারনে আমাদের দেশ কিন্তু আগাচ্ছে না তো যাই হোক এইযে তুমি যে দুইটা পয়েন্ট বললে আরকি যে মুদ্রাস্ফীতি বা এই সেই এগুলা বা দ্রব্যমুল্যের বৃদ্ধি আসলে একটা দেশের অর্থনীতির এর মানে চাকা যখন নড়বড়ে হয়ে যায় তখনি কিন্তু মুদ্রাস্ফীতি বা এই যে দ্রব্য মূল্যের বৃদ্ধি মানে মুল্য বৃদ্ধি এককথায় এর তো এই বিষয় গুলা তখনই মানে হয়ে থাকে সাধারনত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 তার কিন্তু শিক্ষাগত যোগ্যতা বা তার মানে এই বিষয়গুলা না দেখেই তাকে মানে সরকার যে ভালো একটা পজিশন বা সেক্টর সে জায়~জায়গাতে বসাচ্ছে এরকম কাজ হয়ে যাচ্ছে তো এই কারনে দেখা যাচ্ছে যে আমাদের বর্তমান যে অর্থমন্ত্রী তার আমি তো মনে করি অর্থ সম্পর্কে কোন জ্ঞানই নাই জ্ঞানহীন পার্সোনালিটি বলা চলে তো তার এই কারনে দেখা যাচ্ছে সে অযোগ্য এই স্থানের জন্য অযোগ্য তার পরেও এই স্থানে সে আছে যেহেতু তো তাকে তো পরিচালনা করতে হবে তো এই পরিচালনা করতে গিয়ে দেখা যাচ্ছে সে জেনে বুঝে না বুঝে আরকি বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহন করে ফেলছে এর কারনে দেখা যাচ্ছে আবার দুর্নীতির কারনে আমাদের দেশের যে অর্থপাচার এটা বৃদ্ধি পেয়েছে, তো এ হচ্ছে আমাদের দেশে টাকা পয়সা বা যা কিছু আর রিজার্ভ আহ বা রিজার্ভ ব্যাংকে রয়েছে বা এইগুলা বিষয়ে আরকি দুর্নীতির কারণে আস্তে আস্তে সবকিছু পতন হয়ে যাচ্ছে আমাদের দেশের মানুষের আহ অর্থের মানে একটা বিরাট আহ ক্ষতির সম্মূখহীন হয়ে যেতে হবে আর এই অর্থপাচারের কারণে কিন্তু মুদ্রাস্ফীতি চলছে মানে হয়ে যাচ্ছে আমাদের নিজ দেশে বা আহ বাইরের কান্ট্রি গুলোতে আমরা তাকাইলে দেখতে পারি সেম ওয়ে তে এইরকম কাজগুলো হচ্ছে তো এর ফলশ্রুতিতে আহ উম আহ আবার